এখানে টাকা দিয়ে চিকিৎসা করতে

হম

হুম

hospital এ এখন অনেক ধরণের প্রতারিত হয় মানুষ এখন যে public যে hospital গুলো আছে এইগুলো স্বাভাবিক ভাবে তও এগুলোতো। প্রতারণার সৃস্টি হয় অনেকভাবে আমাদের সাথে প্রতারণা করে।

দেয় না কিন্তু টাকা অনেক হম

হুম চিকিৎসার ক্ষেত্রে যায় সেখানেও ওখানে একটা ডাক্তার যদি আমাদেরকে মানে একটা অসুখই হয়েছে কিন্তু আমাদের checkup এর জন্য দিয়ে দেয় বারোটা দশটা করে test এই test ওই test সেই test. সেখানে টাকা লাগছে এত এত মানে টাকা লাগছে এত ওখানে টাকা লাগতেছে এত এরম করে করেই মানে বারো তেরোটা test দিয়ে দেয় ওরা এই আপনারা test করান তারপরে report নিয়ে আসেন তারপরে আমরা দেখতেছি। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আর হবে না।

always দেখবে আপনার কাছে অন্য কারো test করতেছে, public এ হচ্ছে সমস্যা এরকম। আমাদের বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রটাই আসলে এরকম হয়ে গেছে

আমরা যে হচ্ছে শীতকালে badminton খেললে যে আমাদের শারীরিক সুস্থতা আমরা সুস্থতা বোধ করি আমাদের মানে শরীর টা ঘামলে আরকি শরীরটা মনটা fresh থাকে। মন

শরীল দুটোই fresh থাকে কিন্তু আমরা অনেক উপকৃত হই।

এ বিষয়ে যদি বলতেন হ্যাঁ অবশ্যই , আমাদের সুস্থ থাকার জন্য অবশ্যই খেলাধুলা করার প্রয়োজন আছে। খেলাধুলা করলে মন ভালো থাকে শরিল ও ভালো থাকে, সবকিছুই ভালো থাকে।

আশেপাশে আমাদের

বাহিরে গেলে বড়ো বড়ো medical এ গেলে ওখানে অনেকধরণের দালাল থাকে, দালাল ধরে ধরে কাজ করানো লাগে এই দালালটা আসবে কেন একটা চিকিৎসা ক্ষেত্রে দালাল কেন আসবে ? এখানে তো দেখাইতে গেছি ডাক্তারদের, ডাক্তাররা না এসে দালালরা এসে এই টাকা লাগবে ওই টাকা লাগবে তাড়াতাড়ি আহ করাই দিতেছি এই করেন ওই করেন এরম করতে করতে

জি আপনি ঠিক বলেছেন। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা, আসলেই খুব আশংকাজনক।

তো আমাদের শারীরিক সক্ষমতা থেকে আমাদের খেলাধুলা কিন্তু অতি গুরুত্বপূর্ন সুস্থ

সুস্থ থাকে অবশ্য এটা শীতের সময় শীতের সময় আমরা badminton খেলি এটাই স্বাভাবিক স্বাভাবিক বিষয় জি শীতের সময় কিন্তু আমাদের সর্দি কাশি জ্বর এটা কিন্তু হয়েই থাকে এটা কিন্তু আমাদের স্বাভাবিক বিষয় এটা আমাদের।

আরকি শীতের জ্বর হলে কিন্তু ভালো হয় না সহজে , এ বিষয়ে যদি আপনি কিছু বলতেন তাহলে

হবেই স্বাভাবিক বিষয় , একটু ঠান্ডা লাগলেই আমাদের একটু জ্বর চলে আসে সর্দি কাশি তো এতা লেগেই থাকে শীত আসলে সেক্ষেত্রে যদি আমরা ভালোমানের ওষুধ টা পাইনা। একটা দোকানে pharmacy তে ওষুধ কিনতে গেলেও সেখানে দুই number company ধরাই দেয়, যে এইটা খান এইটা খেলেই ভালো হয়ে যাবে, কিন্তু যেইটা ভালোমানের ওষুধ সে ওষুধটা এখন market এ বলতে গেলে পাওয়া যায় না। আগে যেরকম আমাদের একটা সর্দি লাগলে সর্দি লাগলেই এই দুই তিনটা সর্দির ওষুধ খাইলেও অসুখ ভালো হয়ে যেত। সেক্ষেত্রে এখন পাতাকে পাতা ওষুধ খেলেও আমাদের অসুখ ভালো হয় না সর্দিটা ভালো হয় না সেক্ষেত্রে company র ওখানে sell এ লাভের জন্য ভালোমানের ওষুধ টা তুলে দিয়ে তারা খারাপমানের ওষুধটা নিয়ে আসছে হম খারাপমানের ওষুধটা নিয়ে আসার জন্যে ওখানে একবারে ধরো ভালো একটা profit এর জন্য এই কাজটা করতেছে কিন্তু ঐদিকে দেখতেছেন যে আমাদের শরীরটায় কতবড় ক্ষতি হয়ে দাঁড়াইতেছে আমাদের জন্য সবার জন্যই। কোনো ধরণের চিকিৎসা

এইদিকে বাংলাদেশে আমাদের বাংলাদেশের বড় ধরণের সমস্যা হইলে বাইরের দেশে গিয়ে আমাদের চিকিৎসা করানো লাগে। আমাদের বাংলাদেশে সবকিছু থাকার পরেও সেখানে সামান্য চিকিৎসা আমরা পাই না এইটা হইলো

সরকার হুম

এতে কিন্তু আমাদের শরীর ভালো থাকে কিন্তু আমরা যে হচ্ছে যে mobile এ game খেলি এতে কিন্তু যে আমাদের অনেক ক্ষতি হয়, তাই না?

জি আপনি কী আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ অবশ্যই। Hello. হ্যাঁ হ্যাঁ অবশ্যই শোনা যাচ্ছে।

এতে কিন্তু

ঘাটতি . আমরা mobile এ

হ্যাঁ আমরা যদি mobile এ game না খেলে, আমরা এমনি সাধারণত শীতের সময় যদি badminton খেলি বা বিকেল সময় cricket খেলি হালকা একটু football খেললাম সেক্ষেত্রে আমাদের শরীলটা ভালো থাকলো। ঘুমানোর দিকে দিয়ে আমাদের ক্ষতি হলো না, আহ সেক্ষেত্রে আমাদের চোখটাও ভালো থাকলো, সবদিক থেকেই ভালো থাকলো

কিন্তু আমরা যদি mobile এ games খেলি, সারাদিন যদি mobile ই টিপি ঘরে বসে, সেক্ষেত্রে আমাদের সবদিক থেকেই ক্ষতি হইতেছে শরিল এর জন্য, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখা উচিৎ কিভাবে

আমাদের শরীলটা আমাদের খাওয়াদাওয়া টা ঠিকমতন maintain করা লাগবে সকালের খাবার সকালেই খাইতে হবে সকালে আমরা একটু বেশি করে কারণ সকালের খাবারটাই আমাদের সারাদিন কাজে লাগবে কিন্তু আমরা কী করি সকালের খাবারটা কোনোরকম মানে খাইনা বলতে গেলে সকালে ঘুম থেকে উঠতে উঠতে দশটা এগারোটা বারোটা বাজে কারো কারো। সেক্ষেত্রে আমাদের সকালেরটা সকালে

সকালের খাবারটা আমরা খাই দুপুর বেলায় সেক্ষেত্রে আমাদের শরিলের জন্য এটা ক্ষতিকর হয়ে দাড়াইতেছে আস্তে আস্তে

হম সকালে আমাদের তাড়াতাড়ি ঘুম থেকে উঠা লাগবে সকালের আবহাওয়াটা আমাদের শরীলে লাগে সেক্ষেত্রে শরীলটা আমাদের ভালো থাকবে সুস্থ থাকবে। আমাদের যে jogging এ যাই সেক্ষেত্রে আমাদের শরিল যেমন থাকবে প্রতিদিন সকালে যদি আমরা উঠে jogging করি তাহলে আমাদের অসুখ কম হবে সেক্ষেত্রে আমাদের চিকিৎসাটাও। প্রয়োজনীয়তা একটু কম লাগতেছে , যেহেতু

নূন্যতম হয়ে দাঁড়াইতেছে , জি বলুন। জি আসলে আমাদের, জি আসলে আমাদের ঘুমটা কিন্তু হচ্ছে অতি গুরুত্বপূর্ণ আমরা যদি ঘুম না পারি দুইদিন তিনদিন ঘুম না পারি আমাদের কিন্তু শারীরিক অনেক ক্ষতি হয়।

আমাদের ঘুম না পেরে আমরা কিন্তু mobile চালাই computer চালাই laptop চালাই এই চালাই এইগুলা করেই কিন্তু দিন রাত পার করে দেই এতে কিন্তু আমাদের শরীলে অনেক পরিমানে ক্ষতি , তাইনা?

রাতে আমরা তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবো এবং সকাল সকাল উঠার চেষ্টা করবো এতে শরীল ও ভালো থাকে মন ও ভালো থাকবে সকাল সকাল উঠলে , আমাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের সারাদিন যে কাজগুলো থাকে সেই কাজগুলো আমরা সকাল সকাল করতে পারবো এবং সময়মতো খাওয়াদাওয়া ঠিক মতোন করতে হবে; রাতের খাবার তাড়াতাড়ি সন্ধ্যার পরপরই খেয়ে ফেলতে হবে। রাতের খাবারে হালকা খাওয়া যেটা খাওয়া আমাদের জন্য জরুরি।

তাইলে আমাদের জন্য সমস্যা রাতে আমরা হালকা পরিমানে খাবো এবং সকাল বেলা আমরা বেশি পরিমানে খাবো , যতটুকু পারি আরকি খাবার চেষ্টা করতে হবে এতে সবদিক থেকেই আমাদের জন্য better হবে। জি , হম জি আসলে আপনি ঠিক কথা বলেছেন , জি আপনার সঙ্গে কথা বলে কিন্তু আমি খুব উপকৃত হলাম। আপনি কি উপকৃত হয়েছেন আমার কথা গুলো শুনে? হুম অবশ্যই জিনিসগুলো আমাদের মেনে চলা উচিৎ , সবকিছুই আমাদের মেনে চলতে হবে মেনে চললে শরিল সুস্থ থাকবে সব কিছুই ভালোথাকবে মন ও ভালো থাকবে সব কিছুই আমাদের ভালো লাগবে। তো আচ্ছা আপনার সাথে কথা বলে ভালো লাগলো।

অ্যাঁ হ্যাঁ কাকু নমস্কার

ভালো আছি আপনি কেমন আছেন?

আর মাতাজি কেমন আছে? মাতাজি খুব অতিসুন্দর আছে আচ্ছা, আর আপনার সরির কেমন আছে?

ঘরের কাকিমা তারপর উম দাদা, ওরা সবাই ভালো আছে? হ্যাঁ কাকিমা এখানে আসছে

আচ্ছা তো মন্দিরে ভালো লাগছে বোধ হয়

হ্যাঁ কাকু আমাকেও তো মনে পরে হ্যাঁ তা আসনা হ্যাঁ আসব কাকু সময় হলে আসব এসো এসো আমারও মনে পড়ে আমি তো নতুন একটা mobile নিয়েছি, দিয়ে নাম set করে নিয়েছি তোমার আচ্ছা ভালো বলেছেন, তো মাতাজি কে বলেন কি আমাকে ওরকমের কিছু আশির্বাদ দিক যাতে আমি সব জায়গায় যেতে পারি একটু করতে পারি আমি আর ওনাকে কি দিব, উনি আসিবাদ দিবে সেইখান থেকেই আমি কিছু দান করবো

তখন তখন আমি সবকিছু সবাইকে বলতে পারতাম এখন এই মার পরা~ প্রাণ প্রতিষ্ঠা করা না

এখন বলে যার যে সমস্সা সে সমস্সা তো সামনে বলুক

আচ্ছা কাকু একটা কথা ভাবেন যদি আমাদের সমাজে এরকম কিছু যদি পূজা পাঠ না হত তা হত আপনার কাছে এরকম কিছু লাগে আপনি কিছু বলতে পারবেন এই

দেখো ব্যাপার হচ্ছে কি আমাদের পূজা পাট আমাদের নিয়ম পদ্ধতি আমরা পূর্বের থেকে না

হ্যাঁ আর এই দেবী কে দেখে আমরা মানি

ঘরে ঘরে মানে তো আমাদের পশ্চিম বাংলার সব যায় গাই ঘরে ঘরে মানে

আর ভিতরে

হ্যাঁ, এখন সবে মাত্র, এখন অন্নপূর্ণা এসেছে তারপরে, ওই এ ও আসছে সব

কিন্তু তখন তো পূর্বেতে এইসব ছিল আমাদের বাপ ঠাকুরদার সময় হ্যাঁ কাকু, মা তো অনেক কৃপা সবার উপরে কাকু আমি তো ওই প্রার্থনা করি যে বুড়িমা যেন ভালো থাকুক লোকজন ভালো থাকে হ্যাঁ কাকু জীবনে তো দুক্ষ কষ্ট তো সবার ই থাকে এরকম না

এমন কোনো সরির নেই

একদিন দেখো আমার মাথায় ব্যথা করছিল বুজলে

আমি মাকে বলছি মা গো আমার ব্যথা করছে দেখনা

তাই মা আমাকে সামনে বসিয়ে বলছে কি

আমি এতদিন কোনদিন চিন্তা করিনি মৃতু লোকেরা এই অবস্থা হয় আজকে মৃতু লোকের ভিতরে আমি দেখতে পাচ্ছি এইরম বেথা হয় মানুষের দেখতে পাচ্ছি সবার যারা মৃতু লোকে তাদের এইরম বেথা আছে তার কো~ কর্মর ভিতরে কিছু থাকে সেই কর্মটা ভোগ করছে আচ্ছা মানে ওই কর্মটা ভোগ করতে হবে আর কি কাকু একটা কথা দেখেন ভগবান যখন ভগবান রামের অবদান নিয়ে আসছেন তো কত কষ্ট করছে না হ্যাঁ এই কষ্ট করছে, বাবা রে আর আমরা কি মানুষ আমাদের তো কষ্ট করতেই হবে হম তারাও ঐরকম কিছু লোক আসছে, সেই ভাবে ওদের কেও, কষ্ট করে হ্যাঁ সেত ঠিক কথা, কিন্তু জীবনে না কখনো কখনো এরকম এসে যায় মানে ওই সব বলা মানে মানে ভাবাও মুশকিল হয়ে যায় যদি এত কষ্ট কেন দিচ্ছে ভগবান

সবাইকে আমরা কি ভুল কাম তো করেছি কিছু সে তো জানি না হ্যাঁ হ্যাঁ, ওই কথায় আমাকে বলছিল আমি কোনদিন আমার এরকম কোনদিন কোনো কেউ বলে নাই তর মতন, আমি আজকে বুজতে পারছি যে মৃতু লোকের এরকম কষ্ট হয়

আর এর জন্য চিন্তা করিস না আমি ও ঠিক হয়ে যাবে আসতে আসতে সব ঠিক হয়ে যাবে আমার নাম করে চল আমার ভবতি খা

তাতে ঠিক হয়ে যাবে, আ আমি খুব আরাম পেয়ে গেছি হ্যাঁ আর ওই দিকে কেরকম এখন এ সব চাস বাস কেরকম চলছে সবায়ের